অনেকগুলো ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি। তাদের মধ্যে দুজনের কাঁধে ব্যাগ রয়েছে।

পিছনে গ্রিল দেখতে পাচ্ছি একটি ছেলে বসে কিছু একটা করছে পায়ে তাদের সাদা জুতো একজোন অ্য দুজন পরে আছে কালো দুজন পরে আছে সাদা।

যাদের পায়ে সাদা কালারের জুতো আছে। সাদা মোজা আছে।

পাশে লাল রঙের একটা বাস দেখতে পাচ্ছি। একজন হেলমেট পরে মাথায় ব্যাগ নিয়ে পায়ে বুট পরে আসছেন। অনেক ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি সাদা আকাশ দেখতে পাচ্ছি।

ওপরেও থাকার জায়গা দেখতে পাচ্ছি বাসটা অনেক পর্দা টাঙানো দেখতে পাচ্ছি।

নিচেতে কার্পেট পাতা আছে প্রচুর ছেলেমেয়েরা দেখছে।